এবং সেখানে একটি ছেলেএএ পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছে।

এবং তার পাশেই নদীর দেখা যাচ্ছে নদীর আশেপাশে অনেক গাছপালাও দেখা যাচ্ছে।

এখানে সরস্বতী ঠাকুরের মূর্তির দৃশ্য দেখানো হয়েছে।

এবং কিছু লোক সিমেন্ট মাথায় তুলছে ঢালার জন্য এবং আশে পাশে অনেক ঘর বাড়ি দেখা যাচ্ছে।

এবং কিছু বেলুন ছাদেও উম রয়েছে।

এখানে একটি-ই দ্য সিটি ক্যাফে -এর সামনের দৃশ্য দেখানো হয়েছে যার সামনে কয়েকজন ছেলে দাঁড়িয়ে নিজেদের ফটো তুলছে।

এখানে সব যা দৃশ্যে দেখানো হয়েছে। এখানে অনেকগুলো মহিলা নদীর পাড়ে সবাই একসঙ্গে এক জোড়া।